হেথায় একটা ঝরনার সিন থাকে ।এখানে উমম একটা লেডিস একটা জেন্টস দাঁড়ায় নিয়ে আপনার মতো ফটো ক্লিক করছে ।

আবার যাবার করবার জন্যে রাস্তাতো আছে ওইখানে অনেক নতুন জায়গা থাকে।

কোথায় লোক একটা লোক দেখাচ্ছে ও অথায় সামনেতে আবার যোগার করবার জন্য রাস্তা আছে।

এখানে একটা ব্যাংক অফ ইন্ডিয়া -র বোর্ড লাগা আছে অর্থাৎ ব্যাংক আছে এ.টি.এম. আছে সবাই--

ঘরের ওপরের মধ্যে বু প এখানে চড়া হাতে বানা আছে। এথায় --

রু ওয়াদের ডেকোরেশন -টা ভালো করা আছে দেখতে।

এতা ওথায় একটা পিলা রঙের পেন্টিং করা ঘর আছে এথায় দেখতে নিয়ে ভালো দেখাচ্ছে।

কিছুতে মালগাড়িতে আপনার সমান নিয়ে যাওয়া যাওয়া করছে অথাৎ একটা আমার জ্যোতি।

এটা একটা চার্চ চার্চের বাইরের সাজায়াট করা আছে সবার সামানকে সাজায়াট করা আছে এখানে।

মনের মত রাশনের সামার রাখা আছে আলু পিয়াজ সবার বরা রাখা আছে। রসুন ভরা রাখা আছে।

ওথায় বু ওথায় ও আর মতো সামান রাখা আছে দ দোকান তো খোলা আছে।

ম মনের মতন জল দাঁড়ায় নিয়েছে আছে। ওখানে কত লোক আবার যাওয়া করছে। আসমান তো উম--

এটা একটা রোডে সিন্ দেখাচ্ছে রোডের রোডের --

দু ধারে গাছ বৃষ আছে। ওখানেও দোকান আছে। টোটো চলছে --

সামনেতে একটা পুল দেখাছে। পুলের নিচে নদী বইছে। আর এখানে জল তো--

জায়গা আছে। কপালটা বন্ধ আছে। এখানে কপালটা ল লোহার কপাল আছে।

এখানে একটা ড্যাম দেখাছে ড্যাম টাই অনেক মতোন জল ভরে আছে। ধারে ধারে গাছ ব্রিজ লাগা আছে টাওয়ার লাগা আছে দেখ --

ক্রাফট করছে দেখতে নিয়ে সীন -ত দেখতে নিয়ে ভালো লাগছে চারটা ছেলা আছে সবাই আপনার ইস্কুল ড্রেস পড়ে নিয়ে আ সবাই উন দাঁড়া আছে।

অতএব ও ইম আ একটা উম সিমেন্টরের -এর চেয়ার বোনা আছে দেখতে নিয় ভালো দেখাচ্ছে ওটা আবার যাবার রাস্তা আছে--

এখানে সামনে তো বিল্ডিং আছে বিল্ডিং -টা থাকে এখানে--

হু ছোট ছোট গাছ ব ব বোনা --

উম আহা দেখতে নিয়ে এসে অনেক সুন্দর দ্যখাচ্ছে এখানে। অনেক নতুন ফুল রাখা আছে।

বসবার জন্য জায়গা আছে হোটেল হোটেল -এ টেবিল চেয়ার সবাই লাগা আছে নানা রঙের--

ঝান্ডা লাগা আছে সবাই একটা লে লে লেডিস -তে--

দাঁড়ায় নিয়ে আপনার এক্সেসাইজ করছে মুষল তো দেখছে।